এটা একটা দেখে মনে হচ্ছে একটা স্কুল তো বা কলেজ । আ কলেজ এর আগলে অনেক মেয়ে এবং ছেলে দাঁড়িয়ে রয়েছে। স সাইকেল এবং মোটর সাইকেল -ও রয়েছে।

এবং মনে খুব সূর্যের আলো দুপুরবেলার টাইম মাঠে কেউ নেই--

ছয় বোন আছে একটা রুম এ একটা রুম এর লাইট জ্বলছেআর একটি দরজা রয়েছে খোলা রয়েছে ।

হুম এটি একটি হল রুম রয়েছে হল রুম -এর মধ্যে সবাই স্টুডেন্ট বসে আছে--

তোর সেলুন টা খুব আহ চালানো রয়েছে এবং এ টি.ভি চলছে এবং চার পাশে আহ দাঁড়িয়ে এবং করছে।

হ্যাঁ এটা একটা হমম জায়গায় তো এখানে ওখানে টিকিট কাটা হয়।

এটা একটা সুন্দর যে কাগজের জিনিস বানাচ্ছে কাগজ--